ভারতে এক republic ঘোষণা করার ভয়ও দেখাইলেন এবং সরকার যদি return এর প্রতি তাহাদের বৈরী মনোভাব পরিবর্তন না করেন তবে ডিসেম্বর মাসে জাতীয় কংগ্রেসের তবে ডিসেম্বর মাসে জাতীয় কংগ্রেসের অধিবেশনে যে আহ অধিবেশনে তাহার আইন অমান্যের জন্য জনমত সৃষ্টি করিবেন ইহার স্বল্পকাল পরেই আঠাশে জুলাই কংগ্রেস committee নতুন গঠনতন্ত্র অনুসারে নির্বাচিত প্রথম কংগ্রেস এর committee বোম্বাই অধিবেশনে boycott করিতে সিদ্ধান্ত করিলেন ভারত আগমনের কথা সেই মাত্র ঘোষণা হয়েছিল এই committee আরো জানাইলেন যে এিশ এ সেপ্টেম্বর পূর্বেই সকল প্রকার সুতা কাটা এবং বয়কনকে আহ বয়ানংকে নিয়মিত ও তীব্রতর করিবার জন্য ব্যবস্থা অবলম্বন করিলেন এবং মদ্য ব্যবসায়ীদিগকে আহ সরকার সাহায্য করা সত্ত্বেও পান দোষের বিরুদ্ধে প্রবল অভিযান চালাইবার জন্য প্রতিষ্ঠানকে তাগিদ দিলেন। যাহাই হোক আহ যাহাই হোক খিলাফত সম্মিলনের মুসলমান গণের নতুন কংগ্রেস committee ও অত উদ্ধত না থাকায় তাহারা বিপ্লবী মনোবৃত্তির নিন্দা করিলেন আইন অমান্যের অ~ অসমর্থ জানাইলেন এর এবং অহিংসার প্রবল প্রচার কার্য চালাইবো

মালাবাদ রওয়ানা হইতে স্থির করিলেন তিনি সরকার মলোয়ান মহব্বত আলি তাহার ভাই মওলানা শওকত আলীএবং অন্যান্য কয়েকজন বিখ্যাত মুসলমানকে খিলাফত সম্মেলনের আইন আইন অমান্যের এর পক্ষে ভোটে য দেওয়ার অভিযোগ করলেন এর এবং তিনি গ্রেফতার হইলেন

সমগ্র ভারতে নানা স্থানে শত শত বিক্ষোভ শোভা যাত্রা জনসাধারণ এবং এই প্রস্তাবে সমর্থন জানাইলে চৌঠা অক্টোবর তারিখে গান্ধীজি ও ঘোষণা করিলেন যে তাহার আদর্শে মুসলমানদের আদর্শ সহিত কি একত্রে গো গো গঠিত নিখিল ভারত কংগ্রেসের পঞ্চাশ জন সদস্য কর্তৃক অনুমোদিত এই ইস্তাহারে গান্ধীজি ঘোষণা করিলেন যে অসহযোগ সম্পর্কে মতামত প্রকাশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকেরই রইয়াছে এবং সে সরকার ভারতের নৈতিক ও রাজনৈতিক অধঃপতন ঘটাইয়াছে তাহার অধীনে ভারতীয়দের কোন সাময়িক বা অসামরিক কর্ম তা যাহাই হোক না কেনো চাকরি করা উচিত হইবে না গান্ধীজী আরো বলিলেন যে এই প্রকার সরকারের সহিত অসহযোগিতা অবশ্য কর্তব্য ও করাচিতে আলী ভাইয়ের বিচার হইলো অন্যান্য সহ অভিযুক্তদের সহিত তাহারা দুই বছরের জন্য কারাদণ্ডে দন্ডিত হইলো চতুর্থ গুণ আহ সত্যি শহীদ ভারত বর্ষ এই দন্ডা স্বদেশে

Committee গান্ধীজীর তত্ত্বাবধানে সরকারের বিরুদ্ধে প্রতিরোধের সহিত শৃঙ্খলা এবং স্বার্থত্যাগের মিলন ঘটাতে চাইলেন সেই আন্দোলনের নি~ নিঃস্বার্থ খুব কষ্ট করিবার জন্য জানাইয়া দেওয়া হইলো যে প্রতিরোধীরা এবং তাহাদের পরিবারের অন্যান্য ব্যক্তিরা কেহই committee এর নিকট হইতে কোনো প্রকার আর্থিক সাহায্য পাইবেন না। বিরাট আইন অমান্য আন্দোলন প্রায় কার্যকরী হয় এমন সময় সতেরোই নভেম্বর তারিখে বোম্বাই এ অবতারণ করিলেন এবং আহ অবতরণ করিলেন এবং prince কে boycott করিবার আদেশ নিম্নবিত্ত ও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণিরা পালন করিলেন কিন্তু ধনী ফার্সি এবং সরকারি কর্মচারীরা এই আদেশকে সম্পূর্ণরূপে উপেক্ষা করিলেন তাহাদেরএই মনোবৃত্তি জনসাধারণের মধ্যে এমন বিক্ষোভ এবং উন্মুক্ত আক্রোশের সঞ্চার করিল যে জনতা ধনীদের বাসভবন আক্রমণ করিল গৃহ এবং স~ সম্পত্তি লুন্ঠিত হইল, অত্যাচার হাত হইতে কেহই বাদ পড়িলেন না এমনকি স্ত্রী লোকেরাও নয় বহু লোক হতাহত হইলেন। যাই হোক হিংসাত্মক ঘটনা

না আর অবধি থাকিলো না জনতাকে শৃঙ্খলাবদ্ধ হইতে এবং স্থান ত্যাগ করিতে আদেশ দিলেন। তিনি ঘোষণা করিলেন যে ফার্সিরা যদি prince of wales এর আগমন ঘটান ঘটান তাহলে তবে তিনি তাহা করিবার তাহাদের সম্পূর্ণ অধিকার আছে। তাছাড়া যে কোন কারণেই হোক না কেন বল প্রয়োগের কোনো প্রকাশ নেয় সংহতি নেই জনতা নীরবে গান্ধীজীর কথা শুনিল কিন্তু কিছু দূরেই আবার দাঙ্গা বাজিয়া গেল মনে হইল জঘন্য শ্রেণীর মানুষগুলা যে অকস্মাৎ মাটি কুড়াইয় উঠিল দাঁড়াইল ঘৃণা ও অক্রোশের উট আহ উৎ~ উৎক্ষিপ্ত বিংশ হাজার মানুষের জনতার বৃদ্ধি চেতনা। চকিতে ফিরিয়া জানা সম্ভব ছিল না তথাপি কয়েকটি জিলায় দাঙ্গা হাঙ্গামা সীমাবদ্ধ হইয়া রইলো এবং ইহার ফলে যে ক্ষতি হইলো তাহা ইউরোপীয় তুচ্ছতম বিপ্লবী হাঙ্গামা বা উহ বাহা বটে অধিক হইবে না যাহাই হোক আহ যাহাই হোক গান্ধীজী বোম্বাইয়ের একজন নাগরিক এবং অসহযোগী আন্দোলনকারীদের নিকট বেদনাময় হম আহ নিখাদ বেদনাময় এবং অসহযোগী আন্দোলনকারীদের

সাময়িকভাবে প্রত্যাহার করে দিলেন তাহার অনুচরদিগের এই হিংসাত্মক কার্যের জন্যে নিজেকে দণ্ডিত করার ইচ্ছায় তিনি প্রতি সপ্তাহে চব্বিশ ঘণ্টা করিয়া

সর্বসম্মত শান্ত ধর্মঘটের ফলে তাহারা বড়লাট ও government কে ব্যবস্থা অবলম্বন আহ করিতে তাগিদ দিলেন ফলে বিভিন্ন প্রদেশে ধারাবাহিকভাবে দমন নীতি চলিতে লাগিল উনিশশো আট সালে নৈরাজ্যবাদী ও গোপন সরক্রান্তিকরা বিরুদ্ধে প্রয়োগের জন্য এই আইনটি pass করিয়াছিলেন সেই পুরাতন আইনটিকে কবর হইতে খুড়িয়া বাহির করা হইল এবং সেটিকে কংগ্রেস এবং খিলাফত এর স্বেচ্ছাসেবক সংঘ গুলির বিরুদ্ধে প্রয়োগ করিতে লাগিল হাজারে হাজারে লোক গ্রেপ্তার হইলেন ফলে হাজারে হাজারে নতুন স্বেচ্ছাসেবক আসিয়া নাম লিখাইলেন প্রাদেশিক committee গুলি তাহাদিগকে তালিম দিলেন ইতি মধ্যে চব্বিশে ডিসেম্বর prince of wales এর কলিকাতা আগমনের দিন তিনি বড় তার নির্দিষ্ট হইলেও ওই দিন prince কলিকাতায় নিস্তব্ধ জনমানব শুন্য পথ গুলি অতিক্রম করিলেন নমস্কার বন্ধুরা, কেরম আছো সবাই? আশা করছি, সবাই আপনারা ভালই আছেন, বন্ধুরা আজকে আমি গল্প টা নিয়ে এসেছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে, আশা করছি- এই গল্প টা শুনে, আপনাকে অনেক ভালো লাগবে, আপনাকে অনু-অনুরোধ রইল, অবসশই এই গল্প টা মন দিয়ে শুনবেন, তাই আহ ওনার জীবন টা, খুবি গুরুত্ত পূর্ণ, শুনতে থাকুন, আপনাদের অনুরোধ রইল, সাহিত্যের জগতে মাহান ও সবস্তরেস্ট বলে, যদি কেউ থেকে থাকে তিনি আমাদের সকলের হৃদয়ে, বিরাজমান, সবার প্রিয় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল পুরস্কার প্রাপ্ত করার প্রথম ভারতীয়, প্রথম বাঙালি রবীন্দ্রনাথ একজন ছিলেন মাহন কবি, নাটককার, গল্পকার, চিত্রকার, অভিনেতা, বাসনি, এবং ছোট গল্পকার, রবীন্দ্রনাথ ঠাকুর দু হাজার বেশি গান রচনা করেন, ওনার লেখা সমস্ত কবিতা ও গান আজ প্রতি বাঙালি হৃদয় সমান ভাবে বর্তমান, রবীন্দ্রনাথ রচিত, গীতাঞ্জলি এবং জীবন তৃতীয় বাঙালিদের মনে চির সরণি হয়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব, কবি ঠাকুর, বিভিন্ন নামে ঘোষিত করা হয়েছে, র-রবীন্দ্রনাথ ঠাকুর কে বাহান্ন টি অববন্ধু আর তিরিশ টি নাটক, তেরোটি উপন্যাস ও আরো অনেক সংগ্রহের জন্য অনেক অনাকে জানা যায় অনেক সংগ্রহ ওনার জীবন ও মৃততূর পরে ও প্রকাশিত হয়ে, তার সর্বমোট পচানব্বই ছোট গল্প ও দু হাজার বেশি গান যথাকর্মে গল্প গুছ অন্তরভক্ত করা হয়েছে রবীন্দ্রনাথ যাবতীয় প্রকাশিত গ্রন্থকে প্রকাশিত রচনা, বোত্তইষ্টি খন্ডে রবীন্দ্র রচনা বলে প্রকাশিত করা হয়েছে রবীন্দ্রনাথ সব সময় চিঠিপত্তর ও অন্য কিছু না কিছু লেখা করতেই থাকতেন, রবীন্দ্রনাথ রচনা

তেনা তিনিকে নোবেল পুরস্কার সাহিত্য দিয়ে লাভ করানো হয় রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি যার রচিত যুতি সংগীত দুটি দেশের জাতীয় সংগীত হিসাবে নিহিত করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম হয়েছিল আঠাশ ও একষট্টি সালে ওনার বাবার মা অনেক বড়লোক ছিলেন পশ্চিমবঙ্গে কলকাতা অবস্থিত জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ওনার জন্ম হয় তার পিতা ছিলেন মাহারেসি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন একজন ব্রাহ্মণ সমাজের ধর্মগুরু এবং তার মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার বাবার মায়ের পনের জন সন্তান এর মধ্যে চোদ্দ তন সন্তান আঠাশ ও পচট্টর সালে রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃবীয় ঘটে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 কলকাতা থেকে বাইরেই থাকতেন দোনাদো পরিবারের সন্তান হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অ ছোটবেলায় সময় কাটিয়েছেন বৃদ্ধদের অনুশাসনে শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেন্ট নরমাল পুল বেঙ্গল একাডেমি এণ্ড সেন্ট জেভিয়ার্স স্কুলে কিছুদিন পড়াশুনা করেছিলেন কিন্তু বিদ্যালয় শিক্ষা ভালো না হওয়ার কারণে বাড়িতেই ওনাকে শিক্ষা শিক্ষক রেখে তার ভালো শিক্ষা ব্যবস্থা করা হয়েছিল ছেলেবেলায় জোড়াসাঁকো বাড়িতেই অথবা বোলপুর ও পানিহাটি বাগানে বাড়িতেই উনি প্রাকৃতিক পরিবেশ বেশি ঘুরে বেড়াতেন আর অনেক ভালবাসতেন প্রকৃতিকে মাত্র আট বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথম কবিতা লেখা শুরু করেন আঠাশও চুয়াত্তর সালেই তত্ব বোধিনী পত্রিকাতে টিতে ওনার প্রথম কবিতা প্রকাশিত করা হয় যেটি ছিল রবীন্দ্রনাথ লেখা প্রথম কবিতা আঠাশ ও চীয়ত্তর সালে মাত্র এগারো বছর সালেই রবীন্দ্রনাথ

তাহলে উনি বাবার সঙ্গে দেশ ভ্রমণ করার জন্য বেরিয়ে পড়েন ভ্রমণ কালের সময় রবীন্দ্রনাথ তাঁর পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ ইংরেজি প্রকৃতিক বিজ্ঞান সাধারণ বিজ্ঞান এবং ইতিহাস জ্ঞান গ্রহণ করেন পিতা দেবেন্দ্রনাথ তাঁকে বিশিষ্ট ব্যক্তি জীবনী কালিদাস রচিত ধ্রুপতি সংস্কৃত কাব্য নাটক উপনিশ্বর পার্থ প্রত্যাহিত করে ছিলেন আঠারোশো সাতাত্তর সালে তরু রবীন্দ্রনাথ কয়েকটি গুরুত্ত রচনা প্রকাশিত হয়ে, ভারতীয় পত্রিকার মাধ্যমে, এই গুলি হল মাইকেল মধুশুধন দত্তের, মেঘনাথ, কাব্যয় সমালোচনা আ ভানু সিংহা ঠাকুরের পদাবলী স্বয়ং ভিকারিন ও পুরানো নামে ছোট গল্প ভানু সিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য ও ভিখারিও গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প, আঠেরোশো চুয়াত্তর সালে রবীন্দ্রনাথ ঠাকুর বারেসটেরি পড়ার জন্য প্রথম ব england এ যান এবং এই বছরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় যা হল প্রথম গল্প কবি কাহানি এবং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 আঠাশ ও আসি সালে রবীন্দ্রনাথ প্রায় দেড় বছর ইংল্যান্ড কাটিয়ে কোন ডিগ্রী না নিয়েই এবং ব্যারিস্টারি পড়া না শেষ করেই তিনি ভারতের ফিরে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী না পাওয়ার কারণ ছিল সাহিত্য চর্চা প্রতি গম্ভীর আকর্ষণ, আঠাশ ও তিরাশি সালে ডিসেম্বর বেনী মধুরই চৌধরি কন্যা ভ ভৌতরণী সঙ্গে তার তার বিবাহ সপণ্য হয়ে, ওদের বিবাহিতে জীবনে ভৌতরণী নাম করা মরিলানি দেবী এই সময় থেকে পূর্ববঙ্গে শিয়ালদেহে জমি ডাল স্কেট বা সভা শুরু করেন এবং আঠাশ ও একানব্বই সালে তিনি পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে ব্রাহ্মণ চর্চা আশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানে পাশাপাশিভাবে বসবাস করতে থাকেন প্রতিকালে মৃণালিনী দেবীর ও রবীন্দ্রনাথ ঠাকুরের মোট পাঁচটি সন্তান হয় তাদের নাম হল মাধুরীলতা, রবীন্দ্রনাথ, রেনুকা, মীরা, এবং শমীন্দ্রনাথ ঠাকুর কিন্তু দুর্ভাগ্য বোস এদের মধ্যে অল্প বয়সে রেনুকা ও শমীন্দ্রনাথ মারা যান মার শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর অনেক বছর আগেই বোলপুরে শান্তিনিকেতনে একটি বিশাল জমিন কিনেছিলেন সেখানে তিনি আঠা ত্র আঠাশী সালেই একটি আশ্রম ও একানব্বই সাল একটি ব্রাহ্মণ মন্দির প্রতিষ্ঠান করেন, পিতার সেই কেনা জমিতে রবীন্দ্রনাথ ঠাকুর একটি শিক্ষা কেন্দ্র তৈরি করতে চেয়েছিলেন তাই প্রথমে তিনি সেখানে প্রতিষ্ঠা করেন পাঠ্যভবন নামে একটি ভবন যেটা ছিল বাকি সব স্কুল থেকে আলাদা কারণ, স্কুলটি ছিল পুরোপুরি খোলা আকাশের কিচেনে, একটি বড় গাছের তলায়, উনিশশো এক সালে রবী ন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করেন দেশে-বিদেশি ও জ্ঞানীগুণী ব্যক্তি এখানে শিক্ষা করতে আসেন আর তার

নমস্কার মহাশয়া। আগে তেমন ভাবে কিছু বলা হয় নি তাই আমি ভাবলাম আবার একটু দুর্গাপূজা নিয়ে আলোচনা করা যাক। পুরোটা আমরা বলতেই পারি নি।

হ্যাঁ তাহলে আপনি শুরু করুন।

এর এতটুকুই বলেছিলেন। হ্যাঁ বলুন হ্যাঁ শাক্ত ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ দেবী ভাগবত পুরাণ অনুসারে ব্রহ্মার মানসপুত্র মনু

বাকঢোক বীর jobs করতেন এবং আহার ও শ্বাস গ্রহণ ত্যাগ করে এক পায়ে দাঁড়িয়ে একশো বছর ধরে ঘোর তপস্যা করেন। এর ফলে তিনি শীর্ণ হয়ে পড়লেও কাম ও ক্রোধ জয় করতে সক্ষম হন এবং দুর্গা নাম চিন্তা করতে করতে সমাধির প্রভাবে স্থাবরে পরিণত হন। তখন দুর্গা প্রতীকৃত হয়ে তাকে বর দিতে আসেন। মনু তখন দেবতাদের ও দুর্লভ একটি বর চাইলেন। দুর্গা সেই প্রার্থনা রক্ষা করেন, সেই সঙ্গে দুর্গা তার রাজ্য শাসনের পথ নিষ্কণ্টক করেন এবং

না আপনার মত অনেক কিছু জানি না তাও তবুও বলছি- দুর্গা ও দুর্গাপূজাকে কেন্দ্র করে যতগুলি পৌরাণিক গল্প প্রচলিত হা~ আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি পাওয়া যায় শ্রী শ্রী চন্ডী বা দেবী মাহাত্ম্যম এ। এই গল্পটি হিন্দুরা এতটাই মান্য করে যে শ্রী শ্রী চণ্ডীর পাঠ দুর্গা পূজার একটি অপরিহার্য অঙ্গ হয়ে গিয়েছে। দেবী মাহাত্ম্যম আসলে মার্কন্ডেয় পুরান এর একটি নির্বাচিত অংশ। এতে তেরো টি অধ্যায়ের একটি আহ তেরো টি অধ্যায়ে মোট হ্যাঁ মোট সাতশোটি স্লোক আছে। এখন আমার মনে হচ্ছে উম আমি জানি না ঠিক বলছি না ভুল বলছি তবে আমার মনে হচ্ছে সাতশো টি শ্লোক আছে। এই বইতে দুর্গাকে নিয়ে প্রচলিত তিনটি গল্প ও দুর্গা পূজা প্রচলনের একটি গল্প রয়েছে।

যোগ সূত্র। সুরত ছিলেন পৃথিবীর রাজা সুশাসক ও যোদ্ধা হিসাবে তার যথেষ্ট খ্যাতি ছিল। কিন্তু আবার একবার আহ এক যুদ্ধে এক যৌবন জাতির হাতে তার পরাজয় ঘটে। সেই সুযোগে তার মন্ত্রী ও সভাসদেরা তার ধন-সম্পদ ও সেনাবাহিনীর দখল নেন। সুরত মনের দুঃখে বনে চলে আসেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা নামে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। মেধা রাজাকে সমাদর করে নিজের আশ্রমে আশ্রয় দেন। এ বিষয়ে আপনি কি কিছু জানেন?

আহ অনেক কিছু শুনেছি। উম কিন~ কিন্তু আহ বনে শুনেছি কি~ বনে থেকেও রাজার মনে সুখ ছিল না। সব সময় তিনি তার হারানো রাজ্যের ভালো-মন্দের কথা ভেবে শংকিত হতেন। এমন সময় একদিন বনের মধ্যে সুরত সমাধি নামে এক বৈশ্যের দেখা পেলেন। তার সঙ্গে কথা বলে সুরত জানতে পারলেন সমাজের স্ত্রী ও ছেলেরা তার সব টাকা পয়সা ও বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু তাও তিনি সবসময় নিজের স্ত্রী ও ছেলেদের কল্যাণ ও কল্যাণের কথা চিন্তা করে শংকিত হন। তাদের মনে প্রশ্ন জাগলো যারা তাদের সবকিছু কেড়ে নিয়েছে তাদের প্রতি তাদে~ আহ তাদের রাগ হচ্ছে না কেন? কেনই বা তারা সেই সব লোকেদের ভালো-মন্দের কথা চিন্তা করে করে আহ করে শঙ্কিত হচ্ছেন? দুজনের মেধা ঋষিকে এই কথা জিজ্ঞাসা করলে ঋষি বললেন পরমেশ্বরই মহামায়ার প্রভাবেই এমনটা হচ্ছে। সুরত তাকে মহামায়ার কথা জিজ্ঞাসা করলে তিনি একে একে তাকে তিনটি গল্প বলেন। এই গল্প গুলি শ্রী শ্রী চণ্ডীর মূল আলোচ্য বিষয়। বইয়ের শেষে দেখা যায় মেধার গল্প শুনে সুরত সমাধিস নদীর তীরে তিন বছর কঠিন তপস্যা ও দুর্গাপূজা করলেন এবং শেষে দুর্গা তাদের

ও আচ্ছা শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের প্রথম অধ্যায়ের সংক্ষেপে একটু বলছি। মধু কৈতবের উপাখ্যানটি বর্ণিত হয়েছে প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে বিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্ত নাগকে সজ্জা করে যোগনিদ্রায় মগ্ন হলেন। এই সময় বিষ্ণুর কর্ণমল থেকে মধু ও কৈঠব নামে দুই দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্দ্যে শ্রীত ব্রহ্মাকে বর বদ করতে উদ্যত হলো। তারপর ভীত হয়ে ব্রম্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্যে তার নয়নাশ্রিতা যুগনিদ্রার স্তব করতে স্তব করতে লাগলেন। এই স্তবটি গ্রন্থে উল্লেখিত চারটি প্রধান স্তব মন্ত্রের অন্যতম। এটা আমরা সবাই জানি। সেই এই স্ত~ এই স্তবে সন্ত~ সন্তুষ্ঠা দেবী বিষ্ণুকে জাগরিত করলে তিন তিনি পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈঠবের সঙ্গে মহা সংগ্রামের রথ হলেন। মহামায়া শেষে ওই দুই অসুরকে বিমোহিত করলে তারা বিষ্ণুকে বলে বসে আপনার সঙ্গে যুদ্ধ করে আমরা কৃত তাই আপনার হাতে মৃত্যু হবে আমাদের শ্লাঘার বিষয়। পৃথিবীর যে স্থান জলপ্লাবিত নয় সেখানে আপনি আমাদের উভয় কে বিনাশ করতে পারেন। বিষ্ণু বললেন তথাস্তু এবং অসুরদ্বয়ের মাথা নিজের জঙ্কার উপর রেখে তাদের বধ করলেন। এ বিষয়ে আপনি কি জানেন? হ্যাঁ আমিও শুনেছি এরকম শ্রী শ্রী চন্ডীর আহ গ্রন্থে বর্ণিত দেবী দুর্গার কাহিনীগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় আবাল গ্রন্থের মধ্যম চরিত্র বা দ্বিতীয় খণ্ডে উল্লেখিত মহিষাসুর বদের কাহিনীটি এই কাহিনী অনুসারে পুরা কালে মহিষাসুর দেবগণকে আহ কি যেন দেবগনকে একশত বর্ষ ব্যাপী এক যুদ্ধে পরাস্ত করে স্বর্গের অধিকার কেড়ে নিলে বিতাড়িত দেবগণ প্রথমে প্রজাপতি ব্রহ্মা এবং পরে তাকে মুখপাত্র করে শিব ও নারায়ণের সমীপে উপস্থিত হলেন। মহিষাসুরের আহ অত্যাচার কাহিনী শ্রবণ করে তারা উভয়ই অত্যন্ত ক্রোধান্বিত হলেন। সেই ক্রোধে তাদের মুখমন্ডল ভীষণাকার ধারণ করল। প্রথমে বিষ্ণু ও পরে শিব ও ব্রহ্মার মুখমন্ডল হতে এক মহাদেশ নির্গত হল। হ্যাঁ ঠিকই বলেছেন। সেই সঙ্গে ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের দেহে দেহ থেকেও আহ সুবিপুল তেজ নির্গত হয়ে সেই মহা তেজের সঙ্গে মিলিত হলো। সুউচ্চ হিমালয়ের স্থিত ঋষি কাত্তায়নের আশ্রমে সেই বিরাট তেজপুঞ্জ একত্রিত ভাবে, একত্রিতভাবে উম একত্রিত হয়ে এক নারী মূর্তি ধারণ করল। কাত্তায়নের আশ্রমে আহ আবির্ভূত হওয়া এই দেবী কাত্তায়নী নামে অভিহিতা হলেন।

মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে দেবী কাত্যায়নী আবির্ভূত হয়েছিলেন। শুক্লা সপ্তমী অষ্টমী ও নবমী তিথিতে কাত্যায়ন দেবীকে পূজা করেন এবং দশমীতে দেবী মহিষাসুর বধ করেন। হ্যাঁ। আম উম উম যাই হোক এক এক দেবের প্রভাবে দেবীর এক এক অঙ্গ উৎপন্ন হয়ে প্রত~ উম প্রত্যেক দেবতা তাদের আয়ু আহ বা অস্ত্র দেবীকে দান করলেন। হিমালয় দেবীকে তার বাহন সিংহ দান করলেন। এই দেবী অষ্টাদশ ভুজা মহালক্ষীরূপে মহিষাসুর বদের উদ্দেশ্যে যাত্রা করলেন। শ্রী চন্ডী অনুসারী মহালক্ষী দেবী মহিষাসুর বধ করেন তিনিই দুর্গা। তবে বাঙালিরা একে দশভুজা রূপে পূজা করে থাকেন। দেবী ও তার বাহনের সিংহ নাদের ত্রিভুবন কম্পিত হতে লাগ্ম~ উম লাগলো। মহিষাসুর সেই প্রকম্পনে ভীত হয়ে প্রথমে তার সেনাদলের বীর যোদ্ধাদের পাঠাতে শুরু করলেন। দেবী ও তার বাহন সিংহ প্রবল পরাক্রমে যুদ্ধ করে একে একে সকল যোদ্ধা ও অসুর সেনাকে বিনষ্ট করলেন। তখন মহিষাসুর স্বয়ং দেবীর সঙ্গে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধকালে ঐন্দ্রজালিক মহাষা~ মহিষাসুর নানা রূপ ধারণ করে দেবীকে ভীত বা বিমোহিত করার প্রচেষ্টায় রত হলেন। কিন্তু দেবী সেই সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিলেন। তখন অসুর অহংকারে মত্ত হয়ে প্রবল গর্জন করল। দেবী বললেন গর্জ গর্জ মোরো মধুজাবৎ পিবা মোহন ময়া তৈ

দারুন আপনি তো অনেক কিছুই জানেন। যতক্ষণ আমি মধু পান করি তারপরে বলেছিল যতক্ষণ আমি মধু পান করি ততক্ষণ তুই গর্জন করে নে। আমি তোকে বধ করলেই দেবতারা এখানে শীঘ্রই গর্জন করবেন। এই বলে দেবী লম্ফো দিয়ে মহিষাসুরের উপরে চড়ে তার কন্ঠে পা দিয়ে সুরধারা বক্ষ বিদীর্ণ করে তাকে বধ করলেন। অসুর সেনা হাহাকার করতে করতে পলায়ন করল এবং দেবতারা স্বর্গের অধিকার ফিরে পেয়ে আনন্দধ্বনি করতে লাগলেন। দেবী মাহাত্যাম এ বর্ণিত দেবী পার্বতী সংক্রান্ত তৃতীয় ও সর্বশেষে কাহিনীটি হল শুম্ভ-নিশুম্ভ বদের কাহিনী।

পঞ্চম অধ্যায় উল্লেখিত স্তবটি অপরাজিত স্তব নামে পরিচিত। এটি হিন্দুদের আহ নিকট অতি পবিত্র ও নিত্য পাঠ্য একটি স্তব মন্ত্র যা উহ উহ যা মানে এই মন্ত্রটা আমার সঠিক জানা নেই। এমন সময় উহ মন্ত্র বলার পর আহ এমন সময় সেই স্থানে পার্বতী গঙ্গাস্নানে উপস্থিত হলে দেবতাদের কষ্ট দেখে আদ্দা দেবী ইন্দ্রাদ~ ইন্দ্রাদি দেবতার স্তব এ প্রবুদ্ধা হয়ে তার দেহকোষ থেকে সৃষ্টি করেন। এই দেবীকে আর পার্বতী এই দেবীর সাথে বিন্দ পর্বতে যান ও বিন্দবাসিনী নামে অভিহিত হন। এই দেবী কৌশিকী

ও মুন্ড তাকে চরচণ্ড ও মুন্ড তাকে দেখতে পেয়ে উহ নিচ প্রবোদদ্বয়কে বললেন যে এমন স্ত্রী লোক আপনাদেরই ভোগ্যা হওয়ার যোগ্য। চন্দ্রমুন্ডের কথায় শুম্ভ নিশুম্ভ মহা সুর সুগ্রীব কে দৈত্য কর্মে নিযুক্ত করে দেবীর নিকট প্রেরণ করলেন। হ্যাঁ আপনি আহ কি সুন্দর করে বললেন এই ব্যাপারে। যে আমি আহ দেবীর কথায় আহ ওই আহ দেবীর কথায় কুপিত হয়ে তারপর অসুররাজ শুম্ভ তাকে উহ উচিত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে দৈত্য সেনাপতি ধুম্রলোচন কে প্রেরণ করলেন। ধুম্রলোচনের সঙ্গে দেবীর ভয়ানক যুদ্ধ হল ও সেই যুদ্ধে ধুম্রলোচন পরাজিত ও নিহত হলো। এই সংবাদ পেয়ে শুম্ভ চুন্ড মুন্ড ও অন্যান্য অসুর সৈন্যদের প্রেরণ করল। তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য দেবী নিজ দেহ থেকে দেবী কালীর সৃষ্টি করলেন। চামন্ডা ভীষণ যুদ্ধের পর চন্ডমুন্ডকে বধ করলেন। তখন দেবী কৌশিকী তাকে চামুণ্ডা আখ্যায় ভূষিত করলেন। হ্যাঁ ঠিকই বলেছেন। চন্ড মুন্ডের মৃত্যু সংবাদ পেয়ে সকল দৈত্য সেনাকে সুসজ্জিত করে প্রেরণ করলেন দেবী বিরুদ্ধে তখন তাকে সহায়তার প্রত্যেকের দেবতার শক্তিরূপে দেবী পার্বতী তার এক এক অঙ্গ থেকে এক এক দেবীকে সৃষ্টি করেন। এই দেবীরা হলেন ব্রহ্মানি মাহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বারাহি নারসিংহী

রক্তবীজকে বধ করলেন। কালি রক্তবীজের রক্ত মাটিতে পড়তে না দিয়ে নিজে পান করে নেন।

আকুল হয়ে শুম্ভ দেবী কে বলল তুমি গর্ব করো না কারণ তুমি অন্যের সাহায্যে এই যুদ্ধে জয়লাভ করেছ। তখন দেবী বললেন একটি মন্ত্র। সে মন্ত্রটি আমি বলতে পারব না কারণ আহ এর মনে নেই আমার। আহ তারপর একা আমি এ জগতে বিরাজিত, আমি ছাড়া দ্বিতীয় কে আছে রে দুষ্ট?

যুদ্ধান্তে দেবী শুম্ভকে শূলে গ্রথিত করে বধ করলেন। দেবতারা পুনরায় স্বর্গের অধিকার ফিরে পেলেন। যুদ্ধ পরে কৌশিকী পার্বতীর দেহে বিলীন হয়ে যান। আহ পরে দেবী পার্বতী মালভূমের রাজার মাধ্যমে নিজের এই রূপের পুজো শুরু করেন। hello কালিদা, কেমন আছো?

আরে কী বলবো. তুমি তো খবরই নাও না আমাদের তেমন, আমাদের তো ভুলেই গেলা একবারে.

সেটাই তো. এখন তো ব্যস্ত হবে আমাদের তো ভুলেই গেলে ধরো. না না সেরকম ব্যস্তও হয়নি, বলতে মানে এইদিকে এখন চাষ টাসের মানে কি বলব সময় তো, তার জন্য ধরো এই থালে মানে একটু ব্যস্ত ছিলাম সব কাজ টাজ করতে হচ্ছিলো. এবার time পাচ্ছিলাম না ঠিক মতন তারজন্য. এই এখন চাষ বাস চলছে নাকি? হ্যাঁ এখন চাষ বাস চলছে সব. মানে সরিষা টরিসা কাটছে তো, এখন সব সরিষা টরিসা কেটে এবার সে ধান পুতবে. এবার সব ধান পোতা নিয়ে সব ব্যস্ত. তারজন্য ধরো একটুকু ব্যস্ত ছিলাম. তো এখন তো মনে হয় ধান পুতবে. তারপর ধান পোতার পর তো আর কিছু নেই তাই না? হ্যাঁ তারপরে তো এখন আর কিছুই নেই. তো আপাতত যেগুলা মানে সবজি টবজি হয় সেগুলাই ধরো লাগায় বাবা. তাছাড়া এখন আর কোনো কাজ নেই. ও. দিয়ে এখন তাহলে পড়াশোনা বা কি কি চলছে কিছু নাকি?

তাহলে তুমি এখন marble এর কাজ করছো?

তো তুমি কি মিস্ত্রি হয়ে গেছো না এমনি এখন যে helper যেটা সেটা? না না মিস্ত্রি এখন তোমার তোমার ধরো মিস্ত্রি বলতে সেইরকম ধরো অতোটা hi-fi মিস্ত্রি হইনি. তো মোটামুটি তোমার ধরো একখানের মতই ওই তোমার প্রায় half মিস্ত্রির উপরে তার লিগে লয়. ওহ. তাহলে তুমি একটু একটু শিখে গেছো তাইনা? হ্যাঁ দিয়ে কাকু কাকিমা সব ভালো আছে বাড়িতে? হ্যাঁ কাকু কাকীমারা সব ভালোই আছে এখন তোমার ধর কাজ টাজ মানে খানিক চাপের তো তো বেশ সবাই এখন মোটামুটি বেশ ভালই আছে